যে কেউ কোনো খারাপ মানে ভিডিও বা সিনেমা, সিনেমার ভিতরে খারাপ দৃশ্য বা কথাবার্তা use করতেছে কিনা তারা যদি দেখে নজরদারিতে রাখলে সম্ভব আর Director যারা আছে তাদের তো আহ খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে দেশের সম্মান নষ্ট না হয় আর দেশের মানুষ আবার আগের মতো করে পরিবার সদস্যকে নিয়ে দেখতে পারে আর মান সম্মত একটা সিনেমা বা এরকম হয়, সেই জায়গাটাও তাদের কিন্তু দেখা উচিত

আর এখনই যে আমাদের টিভির পাশাপাশি এখন এই যে social media র যুগ আমাদের যে ফেসবুক, ইউটিউব, টুইটার এখানে কিন্তু আমরা ব্যবহার করি এইখানে আমাদের এখন দেখা যাচ্ছে অনেক content creator যেটা বলি আমরা নানা রকম ভিডিও বানাচ্ছে মানুষকে বিনোদন দেওয়ার ব্যবস্থা করছে আমরা যারা এই যে ভিডিওটা বানাই বা মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আমাদেরও খেয়াল রাখা উচিত বিনোদনটা যেন সুস্থ বিনোদন হয়। এই শিখে গেলে মানুষ ভালো কিছু শিখতে পারে সেই শেখাগুলো তাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তনের জন্য কাজে লাগাতে পারে কিন্তু আমাদের কমেন্ট করা উচিত না আমরা এমন কোন ভিডিও বা content তৈরি করলাম যেটা শিশু বা মানুষের ওপর প্রভাব না খেলে আমাদের এদিকেও খেয়াল রাখা উচিত ছিল হ্যাঁ কারন এখন কিন্তু দেশে media র ব্যবহারটা বাড়তেসে সেইসব ক্ষেত্রে আমাদের কিছু করার নেই ছোট বাচ্চারাও কিন্তু এখন মোবাইল use করতেছে দেখা যাচ্ছে ছোট বাচ্চারা একজন একজন মা তার বাচ্চাদের কান্নাকাটি করা বন্ধ করার জন্য তার হাতে মোবাইল ফোন দিয়ে রাখছে আর যখন বাচ্চাকে খাওয়াচ্ছে তখনও কিন্তু ফোন হাতে নিয়ে রাখছে তারাও কিন্তু এগুলো দেখতে চায় সো সকলকেই বলছি যাতে শিশুরা এসব ভিডিও দেখে খারাপ কাজ বা খারাপ কোন কিছু করার মাথাই যেন একটা ভিডিও দেখে তাদের tendency যেন খারাপ দিকে না যায় খারাপ কাজের দিকে না যায়

যদি এরকম খারাপের মধ্যে বড় হয় তাহলে তারা ভবিষ্যতে যখন বড় হবে তখন কিন্তু ভালোর পিছনে থাকবে না বা ভালো মানুষ হয়ে উঠবে না।

তারা ওদের ভালো কাজকর্ম করেন ভালো কথাবার্তা বা ভালো

এগুলা কিন্তু উচিত কারণ তাদের follow করে কিন্তু তাদের, তারা কিছু খারাপ যদি বলে বা খারাপ কিছু করে আর সেগুলো represent করে ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু আমাদের দেশের যে young generation আছে যুব সমাজ তারা কিন্তু এই খারাপ ভুল পথে চলে যাবে তাদের দেখে তাদের follow করে তারা যদি ভালো থাকে ভালো কথাবার্তা বলে ভালো কাজকর্ম করে, ভালো কাজ কর্মের জন্য উৎসাহ দেয়। তাহলে আমাদের যুব সমাজ ও কিন্তু ভালো কাজকর্মে উদ্বুদ্ধ হবে যেরম তারাও কিন্তু একটা প্রকৃত ভালো মানুষ এবং হয়ে উঠবে, ভালো মানুষ হয়ে উঠবে বলে আমি মনে করি হা আর আমাদের যখন আমাদের দেশের চলচ্চিত্র সংগঠন এরা যখন সিনেমা করে এই সময় আমাদের খেয়াল রাখা উচিত যে দেশের সংস্কৃতিকে বা দেশের ঐতিহ্যকে দিয়ে তুলে ধরার চেষ্টা করে তাহলে বিশ্বমান আমাদের নাম ডাকবে এবং আমাদের দেশের জনগণ সেটা থেকে একটা ভালো বিনোদন পায় আগেকার তথ্যগুলো আমরা জানতে পারি হা শুধু সিনেমার মান ভালো করলেই হবে না আমাদের দেশের সিনেমা গুলো যেখানে চলে যেটা সিনেমা হল এই সিনেমা হলের পরিবেশটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই পরিবেশ পরিবেশটার বিষয় কিন্তু মাথায় রাখতে হবে হল ওয়ালাদের যাতে করে

বা এই গুলো এই বিশয়ে গুলা কিন্তু মাথায়ে রাখতে হবে তারপরে সেই বসার চেয়ার বেঞ্চ গুলো থাকবে

এগুলো কিন্তু ভালো উন্নত মানের করতে হবে যাতে দর্শকরা আরও যারা যেন আগ্রহী হয়ে পড়ে সেটাই আর এই যে আমাদের তুমি ঠিক বলেছো আমাদের আগের কিছুদিন আগেও কত হল ছিল দেশে একসাথে সিনেমা যদি নতুন মুক্তি পেত সবাই একসাথে যেত একসাথে যেত সিনেমা দেখতে। এখন যে হল একেবারেই বন্ধ হয়ে গেছে। হল যদি না থাকে সবাই একসাথে না যাই সিনেমা হল এ তাহলে কিন্তু আমাদের এই বিনোদনের ব্যবস্থা বা চলচ্চিত্র শিল্পটাকে কিন্তু টিকিয়ে রাখা কষ্টকর। আমাদের মাঝে কিন্তু সিনেমা হল নিয়ে সিনেমা হলের নাম নিয়ে বা পরিবেশ নিয়ে অনেক রকম আলাপ-আলোচনা অনেক কথা উঠছে কিন্তু আমাদের দর্শক কমে গেছের

এইরকম হইছে দর্শক কমে গেছে এই total দিকটা সিনেমার পরিচালক এবং সিনেমা দেখা উচিত আর এরা যদি দেখে বিষয়গুলা গুরুত্ব সহকারে তাহলে এই সমস্যাগুলো থাকবে বলে আমি মনে করি না হ্যাঁ হ্যাঁ সেটাই গুরুত্বপূর্ণ আর যে আমাদের এই যে প্রত্যেক মা-বাবার উচিত একটা জিনিস যে শিশুরা প্রতি সপ্তাহের প্রতীক জিনিস ফুল করে কলেজ করে কিন্তু তাদের একটা ক্লান্তি চলে আসে আমরা যে শিশুদেরকে উপর দিয়ে শুক্রবার বা ছুটির যে দিনগুলো আছে এগুলোকে বিনোদন পার্ক বা কোন চিড়িয়াখানা বা কোন জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারে কিন্তু মন ভালো থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু ভালো মনোযোগ দিতে পারে। হ্যাঁ একঘেয়ে বাসায় বসে থাকা, স্কুলে যাওয়া এই রুটিন টার ভিতরে যদি ছুটির দিনটা এক একটা রুটিনের মাধ্যমে যদি ঘোরাঘুরি এগুলো যদি করে একটা অভিভাবক তাহলে কিন্তু

এক প্রকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করতে পারে তারা এবং তাদের বাচ্চারা আর বাচ্চারাও যেন সেসব জায়গায় ঘুরতে পারে সে সব জায়গায় ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এবং সেটা

অভিভাবকদের ও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এই দিক গুলো মাথায়ই রাখা উচিত বলে আমি মনে করি হ্যাঁ অবশ্যই সেই জন্য আমাদের এই সুস্থ বিনোদন যদি আমরা আমাদের শিশুদেরকে বা মানুষদেরকে না দিতে পারে তাহলে কি হবে যে সুস্থভাবে সমৃদ্ধ একটা বাড়ি কিন্তু গড়ে তুলতে পারব। এজন্য আমাদের সকলকে উচিত সরকারেরও উচিত যে তাদের এই বিনোদনের যেই মাধ্যমগুলো আছে এগুলো সঠিকভাবে পরিচয়টা হচ্ছে কিনা তার পাশাপাশি মা-বাবা দাদা কে স্কুলে যাদের শিক্ষার্থীদের ঠিকভাবে বিনোদন থাকছে কিনা আমাদের কিন্তু এই বিষয়ে কোন খেয়াল রাখা উচিত অবশ্যই আমি তোমার সাথে এক মত হ্যাঁ ঠিক আছে সাব্বির, তাহলে এই যে আমরা যেই বিনোদন বা entertainment নিয়ে আলোচনা করলাম এগুলোকে আমরা যদি সবাই টেনে তুলতে পারি তাহলে উপকার হবে অনেক হা ঠিক আছে সাব্বির তাহলে ধন্যবাদ তোমাকে তোমাকেও ধন্যবাদ।